এখানে দুটো বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে এবং এখানে একটা বিল্ডিং মনে হচ্ছে নতুন ।

এখানে একটা নাচের মঞ্চ দেখা যাচ্ছে এবং সেখানে কিছু মেয়েরা বেশ রং বেরঙের শাড়ি পড়ে সুন্দর নৃত্য করছে।

এখানে একটা ছোট্ট সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে এবং তার সামনে চওড়া রাস্তা।

এখানে একটা সুন্দর লাইটিং দেখতে পাচ্ছি এটা কোন উৎসবের মরশুম মনে হচ্ছে।

যানবাহন যেতে দেখা যাচ্ছে এবং আশেপাশে আরো অনেক লরি দেখা যাচ্ছে এবং দুজন মানুষকে ফটোগ্রাফার করতে দেখা যা--

এখানে একটা মঞ্চ দেখা যাচ্ছে এবং মঞ্চটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে।

ইটের দেওয়াল দেখা যাচ্ছে এবং এখানে নীল শুধু আকাশ ও দেখা যাচ্ছ--

এখানে সুন্দর প্রাকৃতিক একটা সন্ধ্যার আগের মুহূর্তের দৃশ্য দেখানো হয়েছে।

এখানে একটা সুন্দর পোস্টার দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ।

এখানে কিছু বিরাট বিরাট বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে লোহার শিক দিয়ে ব্যারিকেট করা দেখা যাচ্ছে এবং সেখানে দুটো বাচ্চা শিশু খেলা কর --

দেখতে পাওয়া যাচ্ছে এবং নিচ দিয়েও একটা সেতু নতুন দেখতে পাওয়া যাচ্ছে এবং সেতুগুলির উপর দিয়ে--

তার পাশে প্রচুর সবুজ গাছপালা দেখা যাচ্ছে এবং এখানে কিছু মানুষকেও গেট -এর মধ্যে দাঁড়িয়ে থাকতে --

খুবই গায়ে গায়ে এবং খুব ঘিঞ্জি সামনে চওড়া রাস্তা দেখা যা--

এটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছে কিন্তু--

এখানে কিছু চালা ঘর দেখতে পাওয়া যাচ্ছে এবং --